এই ছবিতে একটা খেলার মাঠ দেখতে পাওয়া যাচ্ছে মাঠের চারপাশে রয়েছে বসার জন্য গ্যালারি করা।

এই ছবিতে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে। মাঠটি সবুজ ঘাসে মোড়া। আর রয়েছে মাঠের মধ্যে একটি গোল পোস্ট ।

বিয়ে বাড়িতে চারজন দাঁড়িয়ে ছবি তুলছে তার মধ্যে তিনজন মেয়ে আর একটি ছেলে ছেলেটি নীল রঙের পাঞ্জাবি পরে আছে।

স্টেশন টির মাথার উপর বাংলা ইংলিশ আর ইংরাজিতে নাম লেখা আছে স্টেশন এর বাইরে দাঁড়িয়ে রয়েছে সারিসারি গাড়ি আর বাইক ।

স্তম্ভটি পুরোটি মার্ভেল দিয়ে মোজাইক করা স্তম্ভের নিচে করেছে খুব সুন্দর ডিসাইন ।

একটি ব্যানার -এ লেখা আছে রুরাল হেলথ কেয়ার ।

দরজার মাথার উপর লেখা আছে বিধাননগর পৌরসভা সুলভ শৌচালয় ওয়ার্ড নম্বর সাত।

আর সেলুন টি খুব সুন্দর ভাবে বেলুন আর ফুল দিয়ে সাজানো রয়েছে।

বোর্ড এর নিচে অনেক লোকজনের ভিড় আর রাস্তা দিয়ে একটি অটো যাচ্ছে।

এই ছবিতে অনেক বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে ইন্ডিয়ান অয়েল -এর পেট্রল পাম্প ।

এই ছবিতে একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে দোকানটি হলো ওষুদের দোকান এই দোকানে রয়েছে অনেক সেলফ ।

তার পিছনে রয়েছে লোহার গ্রীল দিয়ে ঘেরা বড়ো বড়ো জানালা বেঞ্চের মধ্যে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে।

ডোরেমন মোটু -পাতলু ভিম --

এই ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচের অংশটি হলো একটি ব্যাঙ্ক ।